দোকানটির ভিতরে লাইট জ্বালানো আসে।

এখানে একটি জিম সেন্টার আছে।

ঘরটির ভিতর খুব সুন্দর করে সাজানো আছে।

আর জায়গাটির চারপাশে বাউন্ডারি ওয়াল আছে।

এখানে সোট বড় অনেক গাসপালা আছে।

এখানে একটি কুকুর শুয়ে আছে।

জিম সেন্টারটির বিতরে লাইট জ্বালানো আছে।

এখানে একটি জলাশয় আছে জলাশয়ে ব্যাট পদ্ম ফুটে আছে।

রাস্তার চারপাশে ছোট বড় গাছপালা আচে।

ঘরটির ভিতরে ফুলের টব রাখা আছে।

এখানে একটি স্টুল রাখা আছে।